রবীন্দ্রনাথের ঘনিষ্ঠ বন্ধু এস এনজিও গান্ধীজীর এক পত্র লেখেন এই পত্রে তিনি গান্ধীজীর প্রতি তাহার অকুন্ঠ শ্রদ্ধা প্রকাশ করিয়া তিনি মূল্য দ্রবাদী না দিয়া পুড়াইয়া ফেলা হইল বলিয়া দুঃখ প্রকাশ করেন এইসঙ্গে তিনি আরো বলিলেন যে ধ্বংসাত্মক কার্যের ফলে জনতার মধ্যে কুপ্রবৃত্তি গুলি সহজেই জাগিয়া ওঠে ইহাই ইহাই তাহার বিশ্বাস যে জাতীয়তাবাদে প্রকাশের ফলে ধ্বংসকে জাতীয়তাবাদ প্রকাশের ফলে ধ্বংসকে বস্তুত ধর্মের নীতিতে পরিণত করা হয় তাহারো তিনি নিন্দা করেন করেছিলেন এবং মানুষের শ্রমের ফসলকে ধ্বংস করা যে মহাপাপ কোনমতেই না ভাবিয়া পারিলেন না তিনি গান্ধীজীর অভিযানের সমর্থন করিয়াছিলেন এমনকি

অকাট বিশ্বাসকে টলাইয়া দিল young India পত্রিকা এনজিওদের পত্র প্রকাশ করিয়া গান্ধীজি জানালেন যে প্রতি এজন্যে অনুতাপ করেন না কোন জাতির প্রতি তাহার বিন্দুমাত্র বিদ্বেষ নাই এবং সমস্ত বিদেশী মালিক মালকে তিনি ধ্বংস করিতে চান নাই যে সকল মাল ভারতের অনিষ্ট করেছে তিনি কেবল সেগুলিকে নষ্ট করিতে চাই আছেন এবং ইংরেজ কারখানা গুলি কোটি কোটি ভারতবাসীর সর্বনাশ করিয়াছে এবং এই সকল কলকারখানা ভারত কারণে সে যে অপসারিত কোরিয়া ভারতের হাজার হাজার মানুষকে করিয়া তুলিয়াছে এবং গোলাম তাহাদের স্ত্রী কন্যাদের করিয়া তুলিয়াছে British র শাসক দিগকে ভারতবর্ষে ইতিপূর্বে মহিলা করিতে শুরু করিয়াছিল এবং গান্ধীজি তাহাদের সীমাকে ভাইয়ের হাতে দিতে চান নাই বরং তিনি তাহাকে এবং জনসাধারণের লক্ষ্যকে ইংরেজদের উপর হইতে ইংরেজ দ্রব্যাদি কে ফিরাইয়া দিয়েছেন মানুষ হইতে মালিক ইংল্যান্ডের প্রতি পোড়ানো হয় নাই ভারতে তাহার অতীত সঠিক সময় সম্পর্ক ছিন্ন করিতে বদ্ধপরিকর হইয়াছে তাহারি সংকেত হিসাবে পোড়ানো হইয়াছিল এগুলোকে

Hello! হে বল। টুয়ে কি ভাবে বলতেশীলা? আচ্ছা, আমি বলি। হে বল। তুমিওতো বল্লে অনেকখন তোমার তার পর, রেমাকালেঙ্গা, দেবশিটেশ বাবু সিরিয়াখানা। গিয়েস শিটেশ বাবু সিরিয়াখানা? আমি! হে গিয়ে শিলাম, তবে সেইটাও খুব আগে, এ ধর দুই বছর হবে, দুই বছর আগে। এখন এখন তারো মানে update হইয়ে গেশে, মানে কি হ্যা এখনতো আর উন্নত হইসে, স্বাভাবিক। কি শিবমঙ্গলে সাতরঙে চা খায়েশ না, কিন্তু, আমি শুনেছে, এইটা অনেক বিখ্যাত নাকি। আমি যখন অ হে, আমি যখন শিৱমঙ্গল গিয়ে শিলাম, তখন আমাদের স্কুলদিকে নিয়ে গেসিল, একটি tirip এ, আমাদের একজন উম জীৱবিজ্ঞানে madam সিলেন, ঋতিকা। উনে আমাদের নিয়ে গেসিল। এ তুমি কি শিৱমঙ্গলে কোন জাগাই আশ বলতে পারবে? কেন তুমি তোমার যাবার ইচ্ছা আছে নাকি? হে আমার অনেক যাবার ইচ্ছা আসে, আমি সুযোগ পাসসি না, সহগ পাসসি না তুমার কাশে একট তাহইলে আমার যাবার আগ্রহতা বারহব আহ তো আযথেকে দুই বসর আগে য এখান madam য আমেকে বললেন এ যে আমর তখন খুব খুশি হইএশীল কারণ আমি কখনো জেএনে আহ সময় তা এই রকমে December রের পাস পাস তারিক হবে এইরকম তো তো শীতপড়েছে সুদু সুদু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 এমনি তে যদি বাসে যাওয়া হয় তাহলে তার মূল্য কি হবে তার ভাড়া কি হবেসেটা সম্পর্কে আমার এইরকম ধারণা নাই

ও আচ্ছা তাই হলে খুব কমেই তারপর আমরা ছিলাম মুঠ আঠারো জন আমরা আঠারো তা মেই আমিতো বালিকা উচ্চ বিদ্যালয় টিকে পড়াশুনা করেসি তো আমরা আঠরাটা মে আমাদের জীব বিজ্ঞানের দুইজন শিক্ষিকা আমরা দুইট private car নিয় December রের সাত তারিখ হবে আমরা রোনাদিকে সকল সাততা দিকে তারপর আমাদের সেখানে একটা বড় একটা প্রতিমা আসে য়ইখান লেখা আসে তায়দের স্বাগতম ঐখানে পৈশাতে আমাদের প্রায় সাড়ে নয়টা বেজে যায়

তারপর আ ঐটার ঐখানে সরু রাস্তা আসে ঐ রাস্তা দিয়া আমরা হাটা-হাতি করতে প madam কীর্তিকা বললেন যে সোল জয়ে আমাদের সামনে আর রাস্তা আসে

তো বাকয়বীল অন হ হয়ে বক থাকে কি জানি না তবে শীতের সময় ওখানে অনেক বিদেশী মৌসুমী পাখিরা আসে তারপর আমরা বাক্যবিলের উদ্দেশে রওনা করি সকাল তখন নয়টা পাঁচনা বাজে তখন মোটামুটি বাক্যবিল পৌছাতে আমাদের এঘরটা সারীগরটা বাজয়ে যায় য়ইখানে পৌছন্ন পর টিকিট কাটা লাগে সবাই মিলে টিকিট কাতার পর আমরা ঐখানে যায়

তাই আমাদের মনে কোন অসুবিধা হয়নেই তার পর তার পর তুমি যদি যাইতে সাও আমি এক সেকেন্ড নম্বর নিয়ে আসন তাহইলে তোমাদের একটু সুবিধা হবে অনেক সুবিধা হবে তার পরে আর কোথায় কোথায় গেলয়া তার পর য়ইখাননে আমার সবাই মিলে একটু বোনের একটু জঙ্গলর মোট রাস্তা আসে ঐখানে সাবয়ই মিলে একটু হেইতে একটা টাওয়ার আসে সেইখান ঐ টাওয়ার তা সার তোলা একদম সার তোলা পরে সিড়ি কোন রূমতুম নেই সব পুরোটা সিড়ি তো আমরা সারটালা সিড়ি উঠে ঐখানে দূরবীক্ষণ যন্ত্র আসে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে সামনে বড় একটা বিল তো বিলের মাঝে অনেকগুল সাতলাখুন মনে পূরবীর তুড়ু সাপলাখুল সাপলাখুল তো ঐই সাপলাখুলের ফাকে ফাকে মনে সাপলাখুলের বড় বড় পাট আসে তো ঐই পাটের পাশে পাশে পাখিরা আসে বসে এইজন্য দূরবীক্ষণ যন্ত্র রাখা হইএসে তারপ উম

হয়ে নীলকন্ঠ পাখি আছে তারপর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 ও তারপর ঐখানটিকেআমরা বের হয় তখন একটা ত্রিশ বাজে তারপর আমার আমাদের পরবর্তী উদ্দেশ্য সাথিসবাবুর সিরিয়াখাল রুকেটা নামাগেল কোন শুনেশ না শুনেই নয় শুনেয়সী টুকটাক শুনেয়সী আমার ফ্রীয়েনদে বল্লমনা আমাদের ফ্রেন্ড একজন ফকিরগঞ্জে থাক হয়ে বলশীলম যে সেইখানে সা শাহবাগণের জন্য বিখ্যা হয়ে ঘুরেসেট তোয়ামার সটিশবাবূ সিরিয়াখানা যখন যায় টোকন একটা-ত্রিশ বাজে মোটামুটি তখন আমরা সিরিয়াখানা ঘুরতে যায় ঐখানে অনেক গুলো পশু-পাখি আস আহ হরিণ আসে ভালুক আসে এ তারপর জলহস্তি আসে কুমির ও দেখেছি সাপ আসে বানর আসে অনেক পশু তারপরে ঐখানটিকে আমারও বেয়ার হইতে দুইটা পৈতালিশ বেজে যায় তারপর ঐখানটিকে দুটা পৈতালিশ আমরা বাইর হইয়ে এখানে বিখ্যাত একটা হোটেল আসে হোটেলের নাম মনে করতে পড়শী না অনেক আগে তো

ঐখানে লেখা আসে সাতসঙ্গের সা কিন্তু আমরা খেয়ে নেই দেখিশি ঐখানে তারপর য়ইখানটিকে আমরা সলেজয় আমাদের পূর্ণিমা বার একজন একজ আহ একজন বান্ধবী আসে য়ইখানে ঐটা এলেকাকে বলে বর্ডারের এলেকা

ঐ বোর্ডেরক্ষত এলেকই গিয়া আমারা বিকালে নাস্তা করি ঐ আপবার বান্ধবীর পাশে তো এইখানে বাগানে শাহপাটা আসে ঐ

টাক সেইখানটিকেই আমাদেরই উদ্দেশ্য শীল যে মনে পরি বল্লী যে লিজ বউ মনে করি হাতে জ এত কিন্তু আর জব হয়নেই কারণ সন্ধ্যা সবার বাসাতে কে মা-বাবাড়াও ফোন ডিসিলেন যে বাসে বাসে সেইটা না জবা হয় প্রথম তা শিলে হয়ে তাই তা আমরা প্রথম যাত্রা শীল আর কোন দিন জব হয়নে